ইখানো বাহুবল টিলা বটে ।

যেখানে সাইড -এ সাইড -এ গাছ লাগা আছে।

ওটা দুটা কাঁচ আর খিড়কি আছে--

এক দুই তিন তিন ছটা --

জাইগা অতি সুন্দর জায়গা ব--

কে এল সোসাইডে পরাগ সিটি ক্যাব লেখা আছে।

যে ভালো জায়গা চার জন্য।

মোটা মোটো মো-মোছলি বড়ো মোছলি-ই।

এজি মনে হয় কোনো ব্যাঙ্ক এ--